দুর্নীতি ছাড়া মানে না বললেই চলে একেবারে দেশ চলছেই না এরকম একটা অবস্থা।

তাহলে ওই চাকরি থাকাকালীন ওই তো নিশ্চয় চেষ্টা করবে যে ওই টাকাটা আমি উঠাবো কিভাবে যে আমি যে দশ থেকে পনের লাখ টাকা দিলাম এই টাকাডা আমাক তো উঠাতে হবে কিন্তু সৎ পথে সে তো এত টাকা উঠাতে পারবে না।

ভেতরে তো সেভাবেই মন-মানসিকতা থাকবেই এই হচ্ছে আমাদের চাকরির বাজার সবকিছু Politics Politics কোন কিছু নাই আর দেশে সব চলছে এখন একনায়কতন্ত্র। এর থেকে বারাতে হলে আমাদের সবাইকে একসাথে যেয়ে আন্দোলন করতে হবে তাছাড়া কোনো ভূমিকা কোন কাজ নাই। হ্যাঁ একদম ঠিকই বলছেন তো যাই হোক আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লাগলো এই বিষয়গুলো সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে পারলাম তো আশা করি পরে আবার কথা হবে তো ভাল থাকেন। হ্যাঁ তুমিও ভাল থেক আমারও খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আচ্ছা। hello হ্যাঁ

হম বলতে হবে না আমাকে ঠিক আছে

কি করছো?

খাওয়া হয়ে গেছে?

Hello

কি গল্প বলবে বললে? কি?

আচ্ছা ঠিক আছে বলছি গল্প বই কিনতে হবে। হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছো ঠিকই বলেছে তো

আমার কাছে মনে হয় আছে দেখতে হবে। আমার কাছেও মনে হয় আসছে দেখতে হবে হ্যাঁ সেই দেখো আর এখনই দেখো না হলে আছে কি আমি বলছি হ্যাঁ

কোনো এক ভদ্র লোক পুরানো সব নাট্য, করে আমাদের এই নাটকের নাম দিয়েছিলেন বিভাগ সংস্কৃত হিসাবে তিনি ঠিক কি বেঠিক সে বিবেচনা

কিন্তু নামের দিক থেকে আমাদের একটা অমান্য আপত্তি আছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। কারণ অভাব থেকেই এর জন্ম। আমাদের একটা ভালো stage নেই। সিন্ সিনারি আলোর ঝালর কিছুই আমাদের নেই।

নিজেদের নেই সঙ্গে থাকা মধ্যে আছে কেবল নাট করবার বোকামিটা। তাও যদি বা জোগাড়যন্ত্র করে অভিনয় একটা ফাঁদি সঙ্গে সঙ্গে দেখি সরকার পেয়াদা খাজনার খাতা খুলে stage এর দরজা হাজির।

তার পেশাদারের কাছে খাজনা নেন না। কিন্তু আমাদের কাছে নেয়। কারণ আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না। তাই সরকার আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেয়। এবং হঠাৎ সেই এমন বিচিত্র ভঙ্গিতে

তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। যাতে stage দরকার হবে না যে কোনো রকম একটা platform হলেই চলবে। সিন্ সিনারি দরজা জানালা টেবিল বেঞ্চ এ কিছুরই দরকার হবে না। এমনকি বাংলার সরকার ও নয় বুদ্ধিটা কি করে এলো তার বলি পুরানা বাংলা নাটকে দেখি লেখা আছে রাজা হঠাৎ রাজার রথে আহরণ করার ভঙ্গি করলেন কিন্তু কি যে সেই ভঙ্গি তা আজ কেউ বলতে পারবে না। নিশ্চয়ই এমন কোনো ভঙ্গি ছিল ধরে নিত যে রাজা রথ চড়ছে। রথে চললেন রথেরও দরকার হতো না ঘোড়ারও দরকার হতো না কিন্তু কি সেই ভঙ্গি যা আজকের দর্শক এ মেনে নেবে? বিদেশে যাত্রা দেখেছি রাজা বললেন দূত কে। ঘোড়া নেই করি দূত ওমনি ছোট ছেলের মতন দুপায়ের ফাঁকে একটা লাঠি গলিয়ে ঘোড়া চড়ার মতো হেট্ হেট্ করতে করতে বেরিয়ে গেল এবং একটু পরে সেই একই ভঙ্গিতে ফিরে এসে সংবাদ report করে দিলো। কিন্তু কেউ হাসলো না, সবাই অত্যান্ত গাম্ভীর্যের সঙ্গে মেনে নিল যে দূতকে ঘোড়ায় চলে গেলো এবং এলো।

আর একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম মঞ্চের এক পাশে দাঁড়িয়ে চাষী তার জমিদারের কাছে অনেক কাকুতি মিনতি করলো শেষে ব্যার্থ মনোরথ হয়ে চললো মন্দিরে ভগবানে কাছে নালিশ জানাতে। চললো বটে কিন্তু বেরিয়ে গেল না তক্তার উপরে বার কয়েক গোল হয়ে ঘুরপাক খেয়ে যেন গ্রামটা অতিক্রম করে যাচ্ছে তার পর ওপর এক পাশে গিয়ে কাল্পনিক মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবান কে মনের দুঃখের কথা নিবেদন করতে থাকলো। যে অভিনেতা জমিদার stage এতক্ষণ গর্জন করছিল সে দর্শকের সামনে মুখে একটা দাড়ি গোঁফ এঁটে পুরুত সেজে অপর পাশে চাষির সামনে গিয়ে আবার ধর্মীয় তর্জন শুরু করে দিলো। এবং লোক নিঃশব্দে এ সব মেনে নিয়ে দেখলো। দেখে প্রথমে খুব উল্লাস হয়েছিল যে পেয়ে গেছি পন্থা কিন্তু তুই যতই ভাবতে থাকলাম ততইযেন অবাক আবার

তারা এসব মানবে কেন? তবে হ্যাঁ মানতে পারে যদি সাহেবের মানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মেনেছিল এমনি সময় হঠাতে এক সাহেবের লেখা পড়লাম। শুনতে পাচ্ছ?

একবার কাবোকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার মস্কতে গিয়েছিল। তাদের অভিনয় দেখে সাহেব অত্যন্ত উশ্রিত হয়ে অনেক কথা লিখেছিলেন। তার লেখা পরে জানতে পারলাম।

বলবে? হ্যাঁ, হ্যাঁ বাবলু class nine এ পড়ে। তোমার ছোট ভাই

সেটা যদি হয় কাল্পনিক গল্প সে এক ধরণের বই বিভিন্ন library তে খুঁজেছে কিন্তু তার একটাও প্রচন্দ হয়নি একদিন তার বাড়িতে দিল্লি থেকে তার এক মামা এলেন। বাবলুর তো ভীষণ আনন্দ সে তো জানতো তার মামা একজন বড়ো নানা ধরণের বই সম্পর্কে তার মামার ধারণা আছে। তাই বাবলু গল্প বিজ্ঞানের বই এর কথা তার মামাকে জানিয়ে ছিল। যাওয়ার দিন তার মামা তাকে রঙিন কাগজে মোড়া একটি বই দিলেন এবং বললেন বইটি পড়ে তোমার কেমন লাগলো আমাকে জানিও। বাবলু স্বভাব ছিল শোবার আগেখানিকটা গল্প পড়া। তাই সে প্রথম তার মামা দেওয়া বইটি মোড়কটা খুললো দেখলো বড়ো বড়ো অক্ষরে লেখা আছে time matching দেখেই বুঝলো এটা কল্প বিজ্ঞানের গল্পের বই

তবুও পড়া ছাড়েনি। পাশের ঘর থেকে মা চেঁচিয়ে বলেন শুয়ে পর খোকা কাল সকাল সকাল school এ যেতে হবে এল নিভিয়েদে তখন সে আলো নিভিয়ে দেয় ও কাঁথা মুড়ি দিয়ে torch এর এল জেলে বইটা পড়তে থাকে। পরের দিন সকালে উঠে school যায় school গিয়ে তো অবাক হয়ে যায় এটা এটা হেবি শুনো hello Hello

এটা শুনো সকালে উঠে school যায় দেখে প্রত্যেকের bag পাতলা তারা, তারটাই বড়ো ভারী সবার হাতে একটা করে laptop বাবলুর বন্ধু বিল্টু এসে বলে কি রে তুই এতো বই খাতা নিয়ে school এ এসেছিস কেন? এ সব তো কবে উঠে গেছে। বাবলু প্রথমটা

কিছুক্ষন পরে ঘন্টা পড়লো সঙ্গে সঙ্গে sir class এ ঢুকলেন সবাই উঠে দাঁড়ালো। sir এর হাতেও একটি laptop তার পর sir laptop খুলে গানের play list থেকে প্রার্থনা সঙ্গীত চালালো। তারপর গান শেষ হতে সবাই বসে পড়লো। এতক্ষন বাবলু লক্ষই করেনি blackboard টা নতুন ধরণের board এর বদলে three D screen আছে। নীচে keyboard sir ফটাফট type করে class এ কাজ দিলেন সবাই করতে লাগলো। কিছুক্ষন পর sir বাবলুকে লক্ষ করে বললেন, একি তোমার laptop কোথায়? তুমি school এ সব কি এনেছো? থতমত খেয়ে বাবলু বলে sir আমি এ সব কিছু জানতাম না। sir বলেন হম বুঝলাম তুমি guardian কে আমার সাথে দেখা করতে বলবে। এমন সময় class এ ঘন্টা পড়লো sir যাওয়ার সময় বলে গেলেন। তোমরা সবাই আমার কাছ থেকে পরীক্ষার syllabus টা download করে নিও। sir বেরিয়ে যাওয়ার পর বাবলু যখন বিল্টুর laptop এ class work টা দেখতে যাবে এমন সময় দেখে কে যেনো তাকে টানছে। অবাক দৃষ্টিতে চোখ মেলে দেখে সে তার বিছানায় ও তার মা এক নাগাড়ে তাকে ও বলছেন ওঠো স্বপ্ন দেখতে ছিল ঠিক আছে।

দেশে অভিনয়ের ভুঙ্গি বহুল ব্যবহারে আছে যেমন ধরুন কোনো এক night অত্যান্ত ক্ষুদ্র হয়ে এক দৈঘ্য থেকে বেরিয়ে যাচ্ছে মনে, মনে করুন তিনি এই stage এর পেছন দিক থেকে গভীর ভাবে এগোতে থাকলেন এবং তার পিছনেই দুজন লোক একটা মস্ত হাতে করে দাঁড়িয়ে রইলো। তারা stage এর উপরে তাদের উপস্থিতিতে কেউ কিছু মনে করেন না। নায়ক দু তিন পা এগোলো। আর সেই রা বড়ো দরজায় রেখে দিয়ে একটা অপেক্ষাকৃত ছোটো দরজা ধরে দাঁড়ালো। এরকম করে নায়ক যখন প্রায় foot light এর কাছে এসে পড়ছেন তখন দেখা যায় টা এই এতটুকু একটা দরজা ধরে দাঁড়িয়ে আছে অর্থাৎ রচনা হলো আর কি night কতদূর এসে তাই বোঝানো হলো। তারপর ধরুন দুজন লোকের লড়াই একটা দৃশ্য আছে। সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়। কাল্পনিক খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করে ভীষণ ভাবে কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন পেটে কাল্পনিক খোঁচা দিয়ে কাল্পনিক ভাবে মরে গেলো। মরারও বাহার কত অর্থাৎ আলতা চিপে অঙ্গ পতঙ্গকে বীভৎ খিঁচুনি দেখিয়ে বাস্তব মরা নয় artistic মরা ওটা বুঝতে পারিনি।

মুন্ডুটা দুবার নড়লো চোখটা দুবার ঘুরলো ব্যাস তারপর জিভ বের করে এবং সেই সময় যখন তার সদ্য বিধবা স্ত্রী ছুটে এসে রৈরাই করে কাঁদছে তখন যদি সেই মৃত লোকটা উঠে পুটপুট করে চলে যায়। তো দর্শকেরা কিছু মনে করে না। কারণ স্ত্রীরর দক্ষতা প্রধান সেখানে স্বামী তো অবান্তর

এর কদর বুঝবে আর তো কিছুই না খালি মেনে নেওয়া। ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা গভীর বন আর আমি একটা হুনুমান তাহলে আমি হাজার আপত্তি করলেও কি চলতো?

তাহলে সেই মনে করাটা আর একটু বেশি করে মনে করুন না, তাহলে সব ঝঞ্ঝাটা মিটে যায়। যেমন মনে করুন আমি কারোর বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ছি আর ডাকছি অমর অমর আছো নাকি? কে শম্ভু দা মুখোমুখি দাঁড়াই কিন্তু দোতলা থেকে নীচের দিকে তাকানোর ভঙ্গি করে তাকিয়ে বলে আরে শম্ভু দা কি ব্যাপার নীচে দাঁড়িয়ে আছো কেন? চলে আসুন অমরের সামনেই দাঁড়িয়ে কিছু বলেন ও উপরের দিকে তাকিয়ে কি করে যাবো? দরজা যে বন্ধ খুলে যাবে সিঁড়ি দেখতে পাবেন সোজা চলে আসুন। তাই নাকি? দরজা ঠেলার ভঙ্গি করেন সামনে যেন সিঁড়ি দেখতে পান সিঁড়িতে ওঠবার ভঙ্গি করতে করতে আমি তো বুঝতেই পারিনি। বুঝবেন এভাবে তো কোনোদিন আসেননি। ততক্ষনে শম্ভু মিত্র ওপর থেকে উঠে এসেছেন। তারপর কি ব্যাপার হঠাৎ এই সময়ে মানে এরকম অসময়ে? এমনি এলাম একেবারে এমনি নয় বলতে পারো হাসতে এলাম বা জোগাড় করতে এলাম সম্পাদক বলেছে হাসির নাটক করতে হবে তাই নাকি দারুন box office হাসতে এলেন? তা বেশ চলুন বসবার ঘরে গিয়ে বেশ জমিয়ে বসি আমরা বাঙালিরা শুনি কাঁদুনি জাত

এই ভঙ্গি করে অমর গাঙ্গুলি বললেন নিন বসুন এই চেয়ারটাতে আমি জানালা খুলে দিচ্ছি। যা গরম অমর পেছন দিয়ে কল্পিত জানালা খোলেন। শম্ভু মিত্র অমর নিদিষ্ট কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করে থাকেন বা বেশ বাতাস আসছে তো হ্যাঁ দক্ষিণ মুখী জানালা যে কি বেশ আরাম করে বসছেন তো অমর এসে শম্ভু মিত্রের পাশে বসেন। কি হে সিগারেট আছে নাকি? হ্যাঁ নিশ্চই এখন আপনি যা চাইবেন তাই পাবেন আমার কাছে।

বার করে দুজনেই সিগারেট ধরান। এবং উভয়ে খুব আরাম করে সিগারেট খাওয়ার ভঙ্গি করেন অমর কি চা খাবেন নাকি? হ্যাঁ খেতে পারি যদি অসুবিধা না হয় আরে না অসুবিধা আবার কিসের? বাঁদিকে কাছে গিয়ে যদি অসুবিধা হয় তাহলে নেপথ্য থেকে বউদি বলেন না না কোনো অসুবিধা হবে না। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি অমরেশ আবার নিজের চেয়ারে বসার ভঙ্গি করেন। প্রায় সঙ্গে সঙ্গে বৌদি মিত্র দুহাতে করে কল্পিত চায়ের cup নিয়ে আসে। এরা দুজনে বৌদির হাত থেকে চায়ের cup নেয়। শম্ভু মিত্র নিজের হাতে কল্পিত সিগারেটের দিকে চেয়ে বলেন, এ এতো বড়ো সিগারেট নষ্ট হবে। ঠিক আছে ফেলে দিন না আবার দেবো ও দাতা কর্ন যে এই কিছুক্ষণের জন্য শম্ভু মিত্র সিগারেট ফেলে দেন ওপর পা তুলে আরাম করে বসে চা খেতে থাকেন। অমর কে সেই একিরকম আরাম পেতে দেখা যায়। বৌদি দুজনের দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বলেন তা কি খবর? এই এলাম আর কি। শুধু এলেন না হাসতে এলেন? ও তা কই হ্যাঁ কই হাসান নিজে কল্পিত বসবার ভঙ্গি নির্দেশ করে কেন হাসি পাচ্ছে না? কল্পিত চেয়ার থেকে টোলতে টোলতে দাঁড়িয়ে সে কি এতো কষ্ট করছি তবুও হাসি পাচ্ছে না? আরে এতে হবে না শম্ভু দা এতে হবে না। অমর দাঁড়িয়ে ওঠে এতে হবে না? হ্যাঁ এতে কোনো গল্প নেই। কোনো উম কোনো যাকে বলে human interest কোনো নেই খামোকা হাসি পেলেই হবে? কিছুই নেই না তাহলে, তাহলে কি করা যায় সকলেই গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গি করে আর এক এক এক জন এক এক রকম আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ চিশ্চই বলুন না বলুন আচ্ছা popular করতে হবে তো? এই তো তা পৃথিবীর সব চেয়ে popular জিনিস কি? না না তার চেয়েও popular তার চেয়েও popular কি? পৃথিবীর সব চেয়ে popular জিনিস। সঙ্গে সঙ্গে শিকার করে নিশ্চই দেখছো না ব্যর্থ কি হয় বেশ সব চেয়ে popular জিনিস যদি প্রেম হয় আমাদের কি করা উচিত? তারও আগে দরকার একজন নায়ক এবং নায়িকার। হ্যাঁ সে তো বটেই না হলে াক চাঁদ আর কি করবে? করে তাকিয়ে থাকা ছাড়া।

অমরের কাছে গিয়ে নায়িকা তো আমিই হতে পারি। তুমি হবে? ঠিক আছে তুমিই হও হ্যাঁ হ্যাঁ অনেক দিন থেকেই আমাদের দলে রয়েছে আচ্ছা তাহলে তুমিই হও। আচ্ছা নায়িকা তাহলে আমি হলুম। এখন নায়ক? অমন নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুছে এদিকে কায়দা করে তাকিয়ে একটা পা বৌদি একবার অমর গাঙ্গুলির দিকে যেন পরক করে দেখে। তারপর সিদ্ধান্ত নেন আচ্ছা নায়ক তুমি

হম একদিন বর্ষাকালে মুসুলহারে বৃষ্টি হচ্ছিলো

সেই সময় এক যুবক অন্ধকার রাস্তায় গভীর রাত্রিরে তার ঘরের রাস্তায় ঘরের রাস্তা হারিয়ে ফেলেছিলো এমন কি সামনে তারপর সে সেই কুঁড়ে ঘরের সামনে এসে দরজায় টোকা দিলো। দরজাটি এক বিকট আওয়াজের সঙ্গে খুললো। সামনে একজন বৃদ্ধা মহিলা ছিলেন যুবকটিকে দেখে বৃদ্ধা মহিলা বললো এক, এতো রাত্রিরে কি চাই বাবা? যুবকটি উত্তর দিলো আমি অন্ধকার রাস্তায় হারিয়ে গেছি এবং আমি অত্যন্ত ক্ষুদার্থ এই জন্য অনুগ্রহ করে আজকের রাত্রিরে আপনার ঘরে থাকতে দেবেন? বৃদ্ধা মহিলাটি রাজি হলেন তিনি যুবকটিকে

সে উঠে দেখলো রান্না ঘরে কেউ চুরিতে ধার দিচ্ছে ছায়া দেওয়ালে পড়ছে। সে কানে শব্দ না করে চুপ করে বসে রইলো তুমি হলে কি করতে ওই সময়টায়? দৌঁড়তুম ঠিক আছে। সে বুঝতে পারলো সে শুনতে পেলো বৃদ্ধা মহিলাটা ধার দিতে দিতে বলেছে অনেকদিন পর একটা শিকার পেয়েছি।

সেটাকে হাত ছাড়া করলে হবে না যুবকের প্রাণ আঁতকে উঠেছে সে ভয়ে উচ্চস্বরে চিৎকার করে উঠলো তার চিৎকার শুনে বৃদ্ধা মহিলাটা বুঝতে পারলো যে সে তার সব কথা শুনে নিয়েছে। বৃদ্ধ মহিলাটি তখন চুরি নিয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো যুবকটি সঙ্গে সঙ্গে তার তল্পি তল্পা নিয়ে দে ছুটে। ছুটতে ছুটতে সে একটি চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। চারিদিকে অন্ধকার হয়েছিল তাই যুবকটি দোকানদারটির মুখ ভালোভাবে দেখতে পেলো না। দোকানদারটি যুবকটিকে জিজ্ঞাসা করলো কি ভাই এতো রাতে কোথায় যাচ্ছেন? যুবকটি দোকানদারকে সব কথা বললো সব শুনে দোকানদারটি যুবকটিকে বললো আপনি যাকে দেখেছিলেন তার মুখ ও চেহারা কেমন ছিল? যুবকটি বললেন ভয়ানক চেহারা মুখ অর্ধেক পড়া ও চোখে রক্ত পড়ছিল। তাহলে দেখুন তো তার চেহারা এরকম ছিল কি না? এই বলে দোকানদারটা হ্যারিকেন নিয়ে তার মুখের সামনে দেখালো দোকানদারটির চেহারা পুরোপুরি মহিলার মতো দেখতে। সে সঙ্গে সঙ্গে যেখানে পারে ছুটে পালালো এই ভাবে সারারাত ছুটাছুটি করে পরের দিন সকালে তার ঘরে ফিরে এসে বাবা মা দাদা দিদি পরিবারের সদরস্যদের সব ঘটনা বললো। তার দাদু তাকে বললো এক সময় এটা ছিল একটি বিখ্যাত গ্রাম এই গ্রামে একদিন ডাকাত ঢুকে টাকা পয়সা লুটে গ্রামের লোকেরা তাদের বাঁধা দেওয়ায় ডাকাতরা নির্বিচারে গুলি চালায় ও সমস্ত লোককে মেরে ফেলে। এখনো পর্যন্ত সেই লোকের আত্মা সেখানে

ঠিক আছে